এই ছবিটা দেখে যা মনে হয় এটি একটি তামিলনাড়ুর ছবি এটা কোনো শিব মন্দিরের বাইরে এতগুলো দর্শনার্থী এবং ভক্তরা সবাই অপেক্ষা করছেন।

তার সামনে একটি স্টল লাগা রয়েছে। যেখানে দুটি সোনার বাটি রয়েছে এবং বালতিতে কিছু খাদ্য বা পানীয় সমগ্রী রয়েছে আর এইদিকে সোজাসুজি বরাবর কতগুলো পান্ডা ওখানে দাড়িয়ে একে অপরকে বোঝাচ্ছেন ।

এই ছবিটা একটি ব্রীজ -এর উপর থেকে তোলা একটি ব্রীজ -এর ছবি কিন্তু দেখে মনে হচ্ছে ব্রীজ -টি খুব পয়পরিস্কার ব্রীজ -এর ও মাথা থেকে একটি গাড়ি এগিয়ে আসছে ব্রীজ -এর এই দিকে ব্রীজ -এর উপরে একটি ফুটপাথ রয়েছে যেখান থেকে রাস্তা খারাপ হয়েছে ।

এখন থেকে এই মাঝ বরাবর কতগুলি মাছ তুলেছেন এবং --

একটা গ্যারেজ এর দোকান মানে এখানে কার সার্ভিসিং করা হয়ে থাকে।

এটা একটা পুনোরো দিনের এটা একটা পুরোনো দিনের জিম এখানে পুরোনো কিছু ইকুইপমেন্ট --